আরেকটা হেলমেট আর তার নিচে কতগুলো ডিশ প্লেট -এর মতো জিনিস দেখতে পাচ্ছি আর কটা কার্টুন দেখতে পাচ্ছি।

তো সবাই সবজি কেনাকাটি করছে। দোকানদাররা বিক্রি করছে।

ছেলেরা সরি অনেকগুলো ইস্টুডেন্ট -কে দেখতে পাচ্ছি।

আমি এখা-নে হুগলির হাওড়া ব্রিজ যেটা হাওড়া উ হুগলিতে আছে । সেটা দেখতে পাচ্ছি ।

ব্রিজ -এর ঠিক পাশেই আর ব্রিজ -এর ওপারে-এ লাল-লাল কিছু একটা দেখা যাচ্ছে ওটা বিল্ডিং হয়তো।

আ লাল-অ ড্রেস পরে হয়তো । আর একজন দেখতে পাচ্ছি নীল ড্রেস পরে । আর ওখানে একজন স্লিপিং চড়ছে।

আর উপর থেকে ফোয়ারার মতো জল পড়ছে। সবাই সিঁড়ি দিয়ে উঠছে আবার নামছে।

আর যেখানে বসে রয়েছে সেই দেওয়ালটার রং এই মেঝেটার রং হচ্ছে গিয়ে তোমার ব্লু কালার -এর।

আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি কয়েকটা অনেকগুলো সাইকেল রয়েছে। আর একটা ব্যানার রয়েছে যেটা আছে দা হিন্দুস্তান কনসেপ্ট ইংলিশ ।

এটা হয়তো ঘরের ছাদ ঢালাই দিচ্ছে।

খাঁটি দুধ লেখা রয়েছে। ইংরিজি লেখা রয়েছে বাংলায় লেখা রয়েছে আর উর্ধু না কিছু একটা আরবিতে কিছু একটা লেখা রয়েছ--

আ ইস্কুল -এর নাম হয়তো লিখেছে কোনো একটা ফাংশান টাইপ -এর ইস্কুল ।

আআআর দেখতে পাচ্ছি রাস্তা সোজা গিয়েছে। তার আরো কাছে কাছে আরো গাড়িগুলো আসছে। একটা অটো আসছে টোটো আসছে। কিছুটা দেখতে পাচ্ছি।

যেখানে অনেকগুলো মসজিদই এটা হয়তো নাকি বোঝা যাচ্ছে না ভালো করে তাজমহলের মতো চারপাশের দিকে ।